এখানে একটি ময়ূর দেখতে পাচ্ছি সে পাখা গজিয়ে পুরো বসে আছে একটি বাস দেখা যাচ্ছে এখানে অনেক পাথর রয়েছে এগুলোর রং হচ্ছে মাটি কালার এর।

এবং এখানে একটি ফটো ও লাগানো রয়েছে চারিদিকে গ্রিল দেখা যাচ্ছে এবং জিম এর ওই যে যন্ত্র সেগুলির কালো রঙের দেখতে।

একটি মূর্তি দাঁড়িয়ে রয়েছে পিছনে হাত দিয়ে। মূর্তিটি রং হচ্ছে কালো। সে ধুতি পরে আছে। তারপরে নাম প্লেট রয়েছে সেখানে লেখা রয়েছে ক্ষুদিরাম।

উম উপর ও নিচে রয়েছে এবং বাড়ির উপরে একটি বড়ো পোস্টার দেওয়া রয়েছে সেখানে ছটি বাল্ব রয়েছে।

এখানে একটু সমুদ্র দেখতে পাচ্ছি। সমুদ্রের উপর একটি ছোট ব্রিজ রয়েছে। অনেক টাওয়ার রয়েছে। অনেক গুলি খুঁটির ওপর বড়ো বড়ো বাল্প রয়েছে।

বিরিজের ধার গুলো নীল রঙের চারিদিকে গাছ ঘেরা।

এখানে অনেকগুলি মূর্তি রয়েছে তারা কিছু মূর্তির হাত তুলে দাঁড়িয়ে রয়েছে কিছু মূর্তি ঢোল বাজাচ্ছে সেগুলি লোকজন দাঁড়িয়ে দেখ--

আবার খড়ের আলমারি করা রয়েছে গা করা রয়েছে অনেক বাল্প রয়েছে একটি বড় চূড়া রয়েছে।

এখানে অনেক গুলি ইট দেখা যাচ্ছে। একটি বাড়ি তৈরি হচ্ছে এবং অনেক গুলি বাঁশ ও রয়েছে।

এখানে অনেক বড় একটি পুকুর দেখা যাচ্ছে এই পুকুরের জ ল কালো এবং দুটি হাঁস দেখা যাচ্ছে সেই হাঁস দুটির গায়ের রং ও কালো।